bash এ string এবং file attributes comparison dear tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব:
string কম্পেরিজন এবং file এট্রীবিউটস কম্পেরিজন
আমরা এটি কয়েকটি উদাহরণ দিয়ে করব
এখানে ব্যবহার করছি:
ubuntu linux 1204 os এবং
gnu bash সংস্করণ 4110
অনুশীলনের জন্য gnu bash 4 bash তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়
ভূমিকা দিয়ে শুরু করি
bash একটি string তুলনা করার দুটি উপায় রয়েছে
প্রথমে == equal to equal to operator ব্যবহার করে
দুটি সমান strings তুলনা করা
দ্বিতীয়টি হল: != নট equal to operator দ্বারা
দুটি অসমান strings তুলনা করা
একটি উদাহরণ দেখি
আমার কাছে থাকা সহজ program user id যাচাই করে
আপনার editor একটি file খুলুন এবং strcompare dot sh হিসাবে সংরক্ষণ করুন
এখন এখানে আপনার strcompare dot sh file প্রদর্শিত code লিখুন
code ব্যাখ্যা করি
এটি shebang line
whoami command বর্তমান ইউসারের ইউসারনেম দেয়
if statement whoami ভ্যারিয়েবলের output root string এর সাথে তুলনা করে
আমরা এখানে strings তুলনা করতে notequal to operator ব্যবহার করেছি
যদি বর্তমান user root user না হয় তাহলে এটি এই statement echo করবে
you have no permission to run strcompare dot sh as nonroot user
এখানে $0 dollar zero একটি zeroeth argument যা নিজেই একটি file name
user root user হলে এটি echo করবেwelcome root!
তারপর আমাদের program জন্য exit statement রয়েছে
এবং এখানে আমরা fi এর সাথে if statement সমাপ্ত করি
exit statement সম্পর্কে আরও জানতে আমাদের slides ফিরে আসি
প্রতিটি program একটি exit status ফেরৎ দেয়
একটি সফল command 0 শূন্য ফেরৎ দেয়
একটি ভুল command non zero value ফেরৎ দেয়
এটি একটি error code হিসাবে ব্যাখ্যা করতে পারি
আমরা exit স্টেটমেন্টের return value কাস্টমাইজ করতে পারি
এখন program execute করি
keyboard ctrl + alt এবং t কী একসাথে টিপে terminal খুলুন
প্রথমে সিস্টেমের বর্তমান user যাচাই করি
লিখুন whoami
enter টিপুন
এটি বর্তমান ইউসারের name output হিসাবে দেবে
এখন আমাদের script executable করি
লিখুন chmod স্পেস প্লাস x স্পেস strcompare dot sh
লিখুন dot slash strcompare dot sh
প্রদর্শিত output হল:
you have no permission to run dot slash strcompare dot sh as nonroot user
এখন root user হিসাবে একই program execute করি
লিখুন sudo dot slash strcompare dot sh
এটি পাসওয়ার্ড লিখতে বলবে
আপনার পাসওয়ার্ড লিখুন
প্রদর্শিত output হল: welcome root!
এখন file এট্রীবিউট কম্পেরিজন সম্পর্কে শিখি
আমার কাছে code কার্যরত উদাহরণ রয়েছে
in program আমরা একটি প্রদত্ত file বিদ্যমান কিনা তা যাচাই করব
file1 সেই ভ্যারিয়েবল যেখানে file1 path সংরক্ষণ করি
hyphen f command file বিদ্যমান কিনা যাচাই করে
এবং এটি সাধারন file কিনা
condition true হলে এটি echo করবে file exists and is a normal file
অন্যথায় এটি echo করবে file does not exist
terminal file যাই file execute করি
লিখুন chmod স্পেস plus plus x স্পেস fileattrib dot sh
লিখুন dot slash fileattrib dot sh
প্রদর্শিত output হল:
file exists and is a normal file
এখন আমরা যাচাই করব যে file খালি কিনা
program এক্সিকিউট করার আগে আমি empty dot sh named একটি খালি file তৈরী করব
লিখুন: gedit স্পেস empty dot sh স্পেস ampersand চিহ্ন
save এ টিপুন file বন্ধ করুন
এখন hyphen f attrib কে hyphen s attribute দ্বারা প্রতিস্তাপিত করুন
পাশাপাশি এখানে ফাইলের নাম ও বদলান
লিখুন empty dot sh
এখন প্রথম echo statement প্রতিস্থাপন করে লিখুন:
file exists and is not empty
এবং দ্বিতীয় echo statement প্রতিস্থাপন করে লিখুন:
file is empty
save এ টিপুন
terminal ফিরে আসি
prompt মুছে ফেলি
execute করি
লিখুন dot slash fileattrib dot sh enter টিপুন
output হল file is empty
এখন আরেকটি file এট্রীবিউট দেখি যা যে কোনো file write permission যাচাই করে
program ফিরে আসি
hyphen s attribute কে hyphen w দ্বারা প্রতিস্থাপন করি
এখন প্রথম echo statement প্রতিস্থাপন করে লিখুন:
user has write permission to this file
এবং দ্বিতীয় echo statement প্রতিস্থাপন করে লিখুন:
user doesn t have write permission to this file
save এ টিপুন
আমি এই উদাহরণের জন্য ভিন্ন file ব্যবহার করব
আমি একটি file নির্বাচন করব যা একটি পাঠযোগ্য file নয় বা যার write permission নেই
এখন file পাথকে
slash etc slash mysql slash debian dot cnf এ বদলাই
save এ টিপুন
program execute করি
up arrow key টিপুন enter টিপুন
আমরা দেখি যে প্রদর্শিত output হল:
user doesn t have write permission to this file
এখন file এট্রীবিউটসের উপর ভিত্তি করে অন্য একটি উদাহরণ দেখি
in উদাহরণে আমরা যাচাই করি যে file1 file2 in তুলনায় নতুন কিনা
program দেখি
আমাদের file name fileattrib2 dot sh
এখন code দেখি
এখানে দুটি ভ্যারিয়েবল রয়েছে file1 এবং file2
এই দুটি files ইতিমধ্যে তৈরী করা হয়েছে the হল খালি
এখানে আমরা যাচাই করি যে file1 file2 তুলনায় নতুন কিনা
condition true হলে আমরা print করি file1 is newer than file2
অন্যথায় file2 is newer than file1
এটি আরেকটি if statement
এখানে আমরা যাচাই করি যে file1 file2 এর চেয়ে পুরোনো কিনা
condition true হলে আমরা print করি file1 is older than file2
অন্যথায় আমরা print করি file2 is older than file1
terminal ফিরে আসি
প্রথমে আমরা empty1 dot sh file সম্পাদন করব
আমি এটিতে একটি echo statement যোগ করব
লিখুন echo double উদ্ধৃতিতে hiii double উদ্ধৃতির পর greater দেন চিহ্ন empty1 dot sh enter টিপুন
এখন আমাদের script executable করি
লিখুন chmod স্পেস plus x স্পেস fileattrib2 dot sh
এখন লিখুন dot slash fileattrib2 dot sh
প্রদর্শিত output হল:
file1 is newer than file2
file2 is older than file1
এখন empty2 dot sh file সম্পাদন করি
এখানেও আমি একটি echo statement যোগ করব
লিখুন echo double উদ্ধৃতিতে how are you উদ্ধৃতির পর greater দেন চিহ্ন empty2 dot sh
prompt মুছে ফেলি
এখন আমাদের script পুনরায় execute করি
up arrow key টিপুন
dot slash fileattrib2 dot sh এ যান enter টিপুন
এখন প্রদর্শিত output হল:
file2 is newer than file1
এবং file1 is older than file2
আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি
এই tutorial শিখেছি
string কম্পেরিজন ফাইল এট্রীবিউটস
== equal to equal to
!= নট equal tof hyphen f
s hyphen sw hyphen w
nt hyphen nt এবংot hyphen ot এট্রীবিউটস
এখন আরো কিছু এট্রীবিউটস অন্বেষণ করুন
উদাহরণস্বরূপ:r হাইফেন rx হাইফেন x এবংo হাইফেন o
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
এই script fossee এবং spoken tutorial the তৈরী করেছে
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
অংশগ্রহণের জন্য ধন্যবাদ